এবং এ.টি.এম. এর ভেতর একটি লোককে দেখা যাচ্ছে এবং সামনে একটি বাইক রয়েছে এবং তার পাশে আর একটি বাইক রয়েছে এবং তার পাশে একটি ছোট দোকান রয়েছে।